লিব্রিঅফিস রাইটের এর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদেরস্বাগত রাইটার এঅনুসন্ধান ও প্রতিস্থাপন করা এবং স্বয়ংক্রিয় সংশোধন
এই টিউটোরিয়ালএ আমরাশিখব160 অনুসন্ধান এবং প্রতিস্থাপন করা
বানান পরীক্ষা
স্বয়ংক্রিয়ভাবে সংশোধন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টুলিনাক্স ১০০৪এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩৩৪ব্যবহার করছি
ফাইন্ড এন্ড রিপ্লেস বোতামটি সম্পর্কে জানা যাক
এটি সমগ্র নথিতে লেখাটি অনুসন্ধান করে এবং অথবালেখাটি প্রতিস্থাপন করে
একটি উদাহরনেরমাধ্যমে আলোচনা শুরু করা যাক
প্রথমে resumeওডিটি ফাইল খুলুন
এখন এডিট বিকল্পে ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন ফাইন্ড এন্ড রিপ্লেস অথবা স্ট্যান্ডার্ড টুল বারে বোতামে ক্লিক করুন
একটি ডায়লগ বাক্সপ্রদর্শিত হচ্ছে যাতে অনুসন্ধান এবং প্রতিস্থাপন করার ক্ষেত্র আছে
আপনি যদি কিছুরজন্য অনুসন্ধান করতে চান সেটি সার্চ ফোর ক্ষেত্রে লিখুন
উদাহরণস্বরূপ আমরাআমাদের লেখাতে রমেশলেখাটি অনুসন্ধান করতে চাই
তাই অনুসন্ধান ক্ষেত্রে লিখুন রমেশ
এবং ক্লিক করুন ফাইন্ড এএলএল আপনি দেখতে পাচ্ছেন এই নথিতে যেখানে যেখানে রমেশ লেখা রয়েছে সেই সব জায়গা উজ্জ্বল হয়ে গেছে
আপনি যদি এটিকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করতে চান তাহলে সেটিকে রিপ্লেস withক্ষেত্রে লিখুন
উদাহরণস্বরূপ আমাদের নথিতে রমেশ লেখাটিকে মানিশ দিয়ে প্রতিস্থাপিত করা যাক
তাহলে রিপ্লেস উইথ ট্যাবে লিখুনManish
এখন রিপ্লেস অল ক্লিক করুন
লক্ষ্য করুন আমাদের নথিতেসর্বত্র রমেশ লেখাটি মানিশ দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে
ডায়লগ বাক্সের নীচে আমরা মোরে অপশনস বোতামটি দেখতে পাচ্ছি এটি তে ক্লিককরুন
মোরে অপশনস বোতামে কিছু নির্দিষ্ট অনুসন্ধান ও প্রতিস্থাপন বিকল্পেরএকটি তালিকা রয়েছে
যেমন এখানে রয়েছে ব্যাকওয়ার্ড বিকল্প যালেখাটিকে নথির নীচ থেকে উপরে অনুসন্ধান করে
কারেন্ট সিলেকশন অনলি যা লেখাটিকে শুধু নির্বাচিত অংশের ভিতরেই অনুসন্ধান করে
এতে আরো অন্যান্য উন্নত বিকল্প রয়েছে যেমন রেগুলার এক্সপ্রেশনসহ সার্চ ফোর স্টাইলস ইত্যাদি
ডায়লগ বাক্সের ডান দিকে আরো তিনটি বিকল্পআছে
সেগুলি হলAttirbutes ফরম্যাট এবং নো ফরম্যাট এগুলি অনুসন্ধান এবং প্রতিস্থাপনেরআরোবিভিন্ন ধরনেরউন্নতবিকল্পপ্রদান করে
এখন এটি বন্ধ করুন
আমরা কোনো পরবর্তী টিউটোরিয়ালএ এগুলির সম্পর্কে আরোবিস্তারিত ভাবেজানবো
খোঁজা এবং প্রতিস্থাপন বৈশিষ্ট্য সম্পর্কে জানারপরেএখন জানা যাক লিব্রিঅফিসারাইটের এ স্পেল চেক ব্যবহার করেকিভাবেবানান পরীক্ষা করা যায়
স্পেল চেক সম্পূর্ণ ডকুমেন্ট এবা লেখার কোনোনির্বাচিত অংশেবানানগুলি পরীক্ষার জন্য ব্যবহার করা হয়
স্পেল চেককার্সর এর বর্তমানঅবস্থানথেকে আরম্ভহয়এবং নথির অথবা নির্বাচন এর শেষ পর্যন্ত চলে
তারপর আপনি ডকুমেন্টের শুরু থেকেও বানান পরীক্ষাকরতে পারেন
স্পেল চেকশব্দগুলির মধ্যে ভুল বানান খোজেএবং আপনাকে ব্যবহারকারী অভিধান একোনো অজানা শব্দ যোগ করার বিকল্পদেয়
দেখা যাক এটি ঠিককিভাবে করা যায়
স্পেল চেকবৈশিষ্ট্য প্রতিটি ভাষার জন্য স্বতন্ত্র
উদাহরণস্বরূপ মেনু বারে টুলস বিকল্পে ক্লিক করুন এবং তারপর অপশনস এ ক্লিক করুন
প্রদর্শিত ডায়লগ বাক্সে ল্যাঙ্গুয়েজ সেটিংস বিকল্পটি ক্লিক করুন এবং অবশেষে ল্যাংগুয়েজেস ক্লিক করুন
ইউজার ইন্টারফেস বিকল্পের মধ্যে নিশ্চিত করুন ডিফল্ট বিকল্পটি ইংলিশ ইউএসএ হিসাবে নির্বাচিত থাকে
এর নিচে লোকালসেটিং ক্ষেত্রের নিম্নমুখী তীরের উপর ক্লিক করুন এবং তারপর ইংলিশ ইউএসএ বিকল্পে ক্লিক করুন
এখন ডিফল্ট ল্যাংগুয়েজেস ফোর ডকুমেন্টস শিরোনাম এর মধ্যে ওয়েস্টার্ন ক্ষেত্রেরডিফল্ট ভাষা হিসাবেEnglish ইন্দিয়া রয়েছে
যেহেতু ইংলিশ ইন্দিয়া বানান পরীক্ষারজন্যঅবিধান নাওথাকতে পারে তাইআমরা ভাষা পরিবর্তন করে ইংলিশ ইউএসএ করব
তাই ওয়েস্টার্ন ক্ষেত্রের নিম্নমুখী তীর এক্লিক করুন এবং ইংলিশ ইউএসএ বিকল্পে ক্লিক করুন
অবশেষে ওক বোতামেক্লিক করুন
তাহলেআমরা এখন ইংলিশ ইউএসএ ভাষার জন্য স্পেল চেক বৈশিষ্ট্য কিভাবে কাজ করে তা দেখতে প্রস্তুত
বানান এবং ব্যাকরণ বৈশিষ্ট্য ব্যবহার করার জন্যনিশ্চিত করুন অটো স্পেল চেকবিকল্পটিসক্রিয় রয়েছে
এটি সক্রিয় না থাকলে তাহলে টুলবারে অটো স্পেল চেক বোতামে ক্লিক করুন
আমাদের resumeওডিটি ফাইলের মথার্স Occupationএর নিচে আপনি হাউসউইফ এরএকটি ভুল বানান হুসেভাইফ লিখুন এবং স্পেস বার টিপুন
আপনি দেখতে পাচ্ছেন ভুলশব্দেরনীচে একটি লাল লাইনরয়েছে
এখন হুসেভাইফ শব্দটির উপর কার্সার নিয়ে আসুন এবং স্ট্যান্ডার্ড টুলবারেরমধ্যে স্পেলিং এন্ড Grammarআইকনের উপর ক্লিক করুন
তাহলে আমরা শব্দটি নট আইএন ডিকশনারি ক্ষেত্রে দেখছি
ভুল বানানের শব্দকেলাল দিয়ে উজ্জ্বল হয়ে থাকে এবং Suggestionsবাক্সের মধ্যেসঠিক শব্দের জন্য বেশ কিছু বিকল্পথাকে যার মধ্য থেকে আপনি সঠিক শব্দটি বেছে নিতে পারেন
সাজেশনসহ বাক্সে হাউসউইফ শব্দ এ ক্লিক করুন এবং তারপর চেঞ্জ বোতামে ক্লিক করুন
ওক ক্লিক করুন
সঠিক বানান এখন নথিতে প্রদর্শিত হচ্ছে
আমাদের করাপরিবর্তনগুলি মুছে ফেলুন
এখন অটো কারেক্ট বা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন নামক অন্য একটি স্ট্যান্ডার্ড টুল বার এরবিকল্প সম্পর্কে জানা যাক
অটো কারেক্ট বৈশিষ্ট্য হলSpellcheck এরএকটি উন্নত পরিসেবা
মেনু বারে ফরমেট বিকল্পের ড্রপ ডাউন মেনুর মধ্যে অটোকারেক্ট পাওয়া যায়
অটোকারেক্ট আপনারনির্ধারিতকরাবিকল্প অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফাইল ফরম্যাট করে
অটোকরেক্ট অপশনস
ক্লিক করলেএই বিকল্পগুলি নির্বাচিত হয়
অটোকারেক্টডায়লগ বাক্সখুলে গেছে
অটোকারেক্ট বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়ভাবে আপনারলেখার সময় লেখাটিকে সঠিক করে
এই সংশোধণ অপশনস ট্যাবে আপনার নির্বাচন করাবিকল্পগুলিঅনুযায়ী করা হয়
এইখানেবিভিন্ন অটোকারেক্ট বিকল্প রয়েছে যেমন অনুচ্ছেদের শেষ ওপ্রারম্ভে শূণ্যস্থান মুছে ফেলুন জোড়া ফাঁকাস্থানউপেক্ষাকরা এবং ইত্যাদি
তাহলে একটি উদাহরণ মাধ্যমে দেখা যাক এগুলিকীভাবে কাজ করে
আমাদের resumeফাইলের মধ্যে এমনভাবেকিছুলিখুন যাতে কয়েক জায়গায়দুটি শব্দের মাঝে একটি ফাঁকাস্থান থাকে আবার কোনো জায়গায় শব্দের মাঝে দুটি বা তিনটি ফাঁকাস্থান থাকে
এবারসম্পূর্ণ লেখাটি নির্বাচন করুন
মেনু বারের ফরমেট বোতামে ক্লিক করুন
তারপর ড্রপ ডাউন মেনুর মধ্যে অটো কারেক্ট ক্লিক করুন
অটোকরেক্ট অপশনস এ ক্লিক করুন
অপশনস ট্যাবে ক্লিক করুন
এখন ইগনোর ডাবল স্পেসেস এর উপর একটি টিক দিন এবং ওক বাটনে ক্লিক করুন
আপনি এরপর যখন লিখবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে দুটি শব্দের মধ্যে জোড়া ফাঁকাস্থান রাখার অনুমতি দেবে না
Manishনামের পরে কার্সার স্থাপন করুন এখন কীবোর্ড এদুইবারspacebar টিপুন
দেখুন কার্সার শুধুমাত্র একটিবার এগোলো এবং লেখাতে জোড়া ফাঁকাস্থানএলো না
একটাস্পেস এরপর পদবি হিসাবে কুমার লিখুন
অটো কারেক্ট এএকটি শব্দঅথবা একটি সংক্ষিপ্তরূপকে আরো কোনো অর্থপূর্ণ বা বড় লেখা দ্বারা প্রতিস্থাপিত করা যায়
এতে বড় শব্দের সংক্ষিপ্তরূপ তৈরী করে লেখার কষ্ট লাঘব করা যায়
উদাহরণস্বরূপ আমাদের resumeওডিটি ফাইলের মধ্যে কিছু শব্দ বা শব্দগুচ্ছ রয়েছে যা লেখার মধ্যে বারবার এসেছে
একই বাক্য বা শব্দকেবার বারলেখা কষ্টকর হতে পারে
ধরুনআমরা আমাদের নথিতে থিস আইএস a স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট লেখাটি বারবার লিখতে চাই
এক্ষেত্রে আমরা এই লেখাটির সংক্ষিপ্তরূপ তৈরী করতে পারি যা সরাসরি আমাদের প্রয়োজনীয় লেখাতেপরিবর্তিত হয়ে যাবে
তাহলে দেখুন কিভাবে এসটিপি এরমত একটি সংক্ষিপ্তরূপ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট এ হয়ে যায়
এখন মেনু বারের ফরমেট বিকল্প ক্লিক করুন অটো কারেক্ট বিকল্পে যান
তারপরএ ক্লিক করুন অটোকরেক্ট অপশনস
প্রদর্শিত ডায়লগ বাক্সে রিপ্লেস ট্যাবে ক্লিক করুন
ভাষা বিকল্পগুলি থেকে ইংলিশ ইউএসএ এ টিক দিন
এখন রিপ্লেস ক্ষেত্রে সংক্ষিপ্তরূপ টি অর্থাত এসটিপি লিখুন যাআমরা প্রতিস্থাপন করতে চাই
উইথ ক্ষেত্রে স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট লিখুন অর্থাত যার দ্বারা প্রতিস্থাপনকরতে চাই
ডায়লগ বক্সের মধ্যে নিউ বোতামে ক্লিক করুন
দেখুন রিপ্লেসমেন্ট টেবিল এএন্ট্রি তৈরি হয়ে গেছে
এখন ওক বাটনে ক্লিক করুন
এখন আপনি যখনি থিস আইএস a stpলিখে তারপর স্পেসবার টিপবেন আপনিলক্ষ্যকরবেনযেSTP এর সংক্ষেপরূপটি স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট এ পরিবর্তিত হয়ে যাচ্ছে
যখনএকই টেক্সট নথিতে লেখার কয়েকবার পুনরাবৃত্তিথাকে তখন এই বৈশিষ্ট্যটি খুবই দরকারী
আবার এই পরিবর্তনগুলি বাতিল করুন
এখানেই লিব্রিঅফিস রাইটারএর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি অনুসন্ধান এবং প্রতিস্থাপন
বানান পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন
অনুশীলনী রাইটার এনিম্নলিখিত লেখাটি লিখুন This আইএস a নিউ documentথে ডকুমেন্ট ডিলস উইথ ফাইন্ড এন্ড রিপ্লেস এখন আপনার লেখাটি ডকুমেন্ট শব্দটি অনুসন্ধান করে ফাইল শব্দ দিয়ে প্রতিস্থাপন করুন
আপনার নথিতে টেক্সট শব্দটি প্রতিস্থাপন করুন t x t দিয়ে
স্পেল চেকবৈশিষ্ট্যব্যবহার করে টেক্সটবানানটি সংশোধন করুন
ডিফল্ট ভাষা হিসাবে ইংলিশ ব্যবহার করুন
অটো কারেক্টবৈশিষ্ট্য ব্যবহার করে থিস আইএস লিব্রিঅফিস রাইটের লেখার জন্য একটি সংক্ষিপ্তরূপ তৈরি করুন টিএলডব্লু এর বাস্তবায়ন দেখুন
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটিদেখুন
এটি কথ্যটিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনারযদি ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনিভিডিওটি ডাউনলোড করেও দেখতেপারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
অধিক বিবরণের জন্যcontactspoken tutorialorg তে ইমেল করুন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
httpspoken tutorialorgNMEICT Intro রাধাএই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটিরেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়